দোকানের ভিতরে একটি গলি রয়েসে দোকানের তালিয়ার মইদ্যে একটু কাটন দেখা যাচ্ছে।

পিসনের মইদ্যে একটি বড় ঘর দেখা যাচ্ছে অনেকগুলা গাসপালা দেখা যাচ্ছে।

অনেকজন লোক যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা দেখা যাচ্ছে অনেকগুলা ব্যাগ দেখা যাচ্ছে ফ্লাইটের মধ্যে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েসে।

ঘরের বিতরে একটি লাইট জ্বালানো রয়েসে।

চারিপাশে অনেক গাছপালা রয়েছে একটি বিদ্যুৎ লাইন দেখা যাচ্ছে।

নীচে একটি কাটোন দেখা যাচ্ছে একটি ফ্যান রয়েছে দোকানের ভিতর লাইট জ্বালানো রয়েছে দোকানের ভিতর একটি দরজা দেওয়া রয়েছে।

দেয়ালের জানালাগুলু খোলা রয়েসে সেগুলি কাচর কাচের র--

পাতির প্যাকেট রয়েসে কয়েকটি এভরিডে ব্যাটারি রয়েসে।

এই ছবির মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলা ফুল লাগানো রয়েছে।

এই সোবির মইদ্যে দেখা যাচ্ছে একটি নদীর মইধ্যে বড় নাউকা রয়েসে।

তার হাতে কি একটি জিনিস একটি শিশু বাচ্চাকে দিচ্ছেন।

উপরের মইধ্যে একটি বড়ো রাং লাগানো রয়েসে সামনে একটি বড়ো টাওয়ার দেখা যাচ্ছে।

বাইরের মইধ্যে একটি বড় সোলার রয়েসে একটি জলের বোতল দেখা--

সে প্লাস্টার করা রয়েসে একটি মোটরের পাইপ দেখা যাচ্ছে।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে একটি পার্কের মইধ্যে সোট্টো একটি রাস্তা রয়েসে রাস্তার দুই পাশে রট লাগানো রয়েসে।

পিছনে আরেকজন লোক দেখা যাচ্ছে কয়েকটি বড় নারিকেলের গাছ দেখা যাচ্ছে।

এই ছবির মইদ্যে দেখা যাচ্ছে একটি মোবাইলের কভারের দুকান রয়েছে দুকানের মধ্যে একজন মাহাজন বসে রয়েছেন।

চারপাশে অনেক ছোট বড় গাসপালা রয়েসে।

কয়েকটি বক্স রয়েসে একটি কার্টন দেখা যাচ্ছে আরও কয়েকটি তারিয়ার মধ্যে ডিব্বা দেখা যাচ্ছে একটি ঘড়ি রয়েসে।

একটি বিদ্যুৎ বোর্ড রয়েসে বিদ্যুৎ লাইন রয়েসে নিট-নিচের--

এই সবির মইদ্যে দ্যাখতে পাচ্ছি একটি বড় দোকানের বিতরে অনেকগুলা সোটো বড় মূর্তি রয়েসে।

একটি ফুল এর গাছ রয়েছে।

একটি টেবিল রয়েসে টেবিলের উপরে একটি কম্পিউটার রয়েসে।

এই সবির মধ্যে দেখতে পাচ্ছি অনেকগুলা সেলে ব্যায়াম করতেসে।

এই সোবির মইধ্যে দেখতে পাচ্ছি দুই তিনটি দুকান রয়েসে ।

সেখানে একজন লোক দাঁড়িয়ে রয়েসেন পাশে একটি বড় ঘর দেখা যাচ্ছে কয়েকটি কুঠি দেখা যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ছোট্ট খোলা মাঠ রয়েসে।

চারিপাশে অনেক ছোট বড়ো গাছপালা রয়েছে।

সামনে অনেক খোলা জায়গা রয়েছে একটি ছোট্ট রাস্তা দেখা যাচ্ছে।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে দুইটি বড় হলুদ রঙ্গের সোফা রয়েসে।

একটি লাইট জ্বলিতেসে ঘরের মইদ্যে সাদা পর্দা দেওয়া রয়েসে।